লিব্রিঅফিস বেস এর উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়ালে আমরা লিব্রিঅফিস বেস এ টেবিল ও সম্পর্ক এর বিষয়ে জানব
এখানে আমরা শিখব কিভাবে একটি টেবিলে তথ্য যোগ করা যায়
সম্পর্ক নির্ধারণ এবং তৈরি করা যায়
লিব্রিঅফিস বেস এর পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা শিখেছি বেস ডাটাবেস সংক্রান্ত প্রাথমিক ধারণা এবং কিভাবে একটি ডাটাবেস এবং একটি টেবিল তৈরি করা যায়
আগের টিউটোরিয়ালে আমরা উদাহরণের জন্য লাইব্রেরি নামক একটি ডাটাবেস এবং বুকস নামক একটি টেবিল তৈরী করেছিলাম
এই টিউটোরিয়ালে আমরা লাইব্রেরী ডাটাবেস নিয়ে আলোচনা শুরু করবো এবং শিখব কিভাবে একটি টেবিলে তথ্য যোগ করা যায়
এরজন্য লিব্রিঅফিস বাসে প্রোগ্রামটি শুরু করা যাক
তাহলে স্ক্রিন এর বাঁদিকে নীচে উপস্থিত স্টার্ট বাটনে ক্লিক করুন এএলএল প্রোগ্রামস ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন লিব্রিঅফিস সুইতে এবং শেষে লিব্রিঅফিস বাসে
যেহেতু ইতিমধ্যেই আমরা শেষ টিউটোরিয়ালে লাইব্রেরী ডাটাবেস তৈরি করে নিয়েছি তাই এখন সেটি খোলা যাক
ওই ফাইলটি খুলতে ওপেন আন এক্সিস্টিং ডেটাবেস ফাইল বিকল্পের উপর ক্লিক করুন
রিসেন্টলি ইউজড ড্রপ ডাউন বাক্স ত়ে আমাদের লাইব্রেরী ডেটাবেস দৃশ্যমান হওয়া উচিত
এবার ফিনিশ বাটনে ক্লিক করুন
যদি আপনার ফাইলটি দেখতে না পান তাহলে কেন্দ্রে উপস্থিত ওপেন বাটনে ক্লিক করে উইন্ডোজ ডিরেক্টরিত়ে অর্থাৎ যেখানে লাইব্রেরী ডাটাবেসটি সংরক্ষণ করা হয়েছিল সেখানে ফাইলটি খুঁজুন
ফাইলটি পেয়ে গেলে ফাইলের নাম এ ক্লিক করে ওপেন বোতামে ক্লিক করুন
এখন যদি লিব্রিঅফিস বাসে প্রোগ্রাম ইতিমধ্যেই খোলা থাকে তাহলে আপনি এখান থেকে লাইব্রেরী ডাটাবেস খুলতে পারেন উপরের ফাইল মেনুতে ক্লিক করে তারপর ওপেন এর উপর ক্লিক করুন
উইন্ডোজ ডিরেক্টরি ত়ে অর্থাৎ যেখানে লাইব্রেরী ডাটাবেস ফাইল সংরক্ষিত করা হয়েছিল সেখানে ফাইলটি খুঁজে নিন
libraryওডিবি ফাইল এর উপর ক্লিক করুন এবং নীচের ওপেন বাটনে ক্লিক করুন
এখন আমরা লাইব্রেরী ডাটাবেস এ আছি
বাম প্যানেলের ডাটাবেস তালিকায় থাক়া টেবলস আইকনের উপর ক্লিক করুন
লক্ষ্য করুন ডান প্যানেলের উপর টেবিলগুলির তালিকায় বুকস টেবিল দেখা যাচ্ছে
এখন বুকস টেবিলের উপর ডান ক্লিক করুন
লক্ষ্য করুন এখানে বিভিন্ন বিকল্প রয়েছে যেগুলির থেকে আপনি প্রয়োজনমত বেছে নিতে পারেন
এবার এই টেবিল এ তথ্য যোগ করতে ওপেন ক্লিক করুন
অথবা আপনি টেবিল এর নামের উপর ডবল ক্লিক করে সেটিকে খুলতে পারেন
একটি নতুন উইন্ডো খুলে গেছে যার শিরোনাম বুকস - লাইব্রেরি - লিব্রিঅফিস Base টেবল দাতা ভিউ
এখন আপনি টেবিলের সেলে সরাসরি মানগুলি লিখে বুকস টেবিলে তথ্য ঢোকাতে পারেন
লক্ষ্য করুন বুকিড কলামে অটোফিল্ড আছে
অর্থাৎ আমরা যখন কোনো সারিতে তথ্য যোগ করব বাসে স্বয়ংক্রিয়ভাবে এই কলামের তথ্যগুলি ঊর্ধ্বক্রম এ যোগ করবে
এখন পর্দায় যেমন দেখানো হয়েছে সেরকম একের পর এক সারিগুলিতে প্রত্যেক সেলে তথ্য যোগ করা যাক

সুতরাং বুকস টেবিল এ ৫ টি নমুনা তথ্যের সারি আছে
উপরে ফাইল মেনু ক্লিক করুন এবং তারপর ক্লোজ নির্বাচন করে উইন্ডো বন্ধ করুন
এখন আপনাদের জন্য একটি অনুশীলনী আছে
একটি মেম্বার্স টেবিল তৈরী করুন যেটি প্রত্যেক সদস্য সম্পর্কে তথ্য সংরক্ষণ করবে যেমন সদস্যদের নাম এবং তাদের ফোন নম্বর
নিম্নলিখিত তিনটি ক্ষেত্র অন্তর্ভুক্ত করুন
মেম্বার ইদ এখানে ফিল্ডটাইপ বা ক্ষেত্রটির প্রকার পূর্ণসংখ্যা এবং এটিকে প্রাইমারী কী করুন
নামে এখানে ফিল্ডটাইপ টেক্সট
ফোন এটির ফিল্ডটাইপ টেক্সট
ঠিক আছে আপনার কাজটি করা সম্পূর্ণ হল মেম্বার্স টেবিলটি ঠিক এইরকম দেখতে লাগবে
এই উইন্ডোটি বন্ধ করুন
এখন পর্দায় যেমন দেখানো আছে সেরকম চারটি নমুনা সদস্যদের তথ্য মেম্বার্স টেবিলের মধ্যে যোগ করা যাক
ঠিক যেভাবে আপনি বুকস টেবিলে করেছিলেন ltpause ফোর 10 সেকেন্ডসগট সম্পূর্ণ হয়ে গেলে এই উইন্ডোটি বন্ধ করে দিন
এখন আসুন আবার প্রধান উইন্ডোতে ফিরে যান এবং টেবলস আইকনের উপর পুনরায় ক্লিক করুন
এবার তৃতীয় টেবিল তৈরি করা যাক বুকস ইশ্যুড
সম্পূর্ণ হবার পর বুকস ইশ্যুড টেবিল এ এই ক্ষেত্রগুলি থাকবে160 ইস্যু আইডি এটির ক্ষেত্র প্রকার ইন্টিজার বা পূর্ণসংখ্যা
এটি হল প্রাইমারী কী
বুক ইদ ক্ষেত্র প্রকার পূর্ণসংখ্যা
মেম্বার ইদ ক্ষেত্র প্রকার পূর্ণসংখ্যা
ইশ্যু দাতে ক্ষেত্র প্রকার তারিখ
রিটার্ন দাতে ক্ষেত্র প্রকার তারিখ
অ্যাকচুয়াল রিটার্ন দাতে ক্ষেত্র প্রকার তারিখ এবং চেকড আইএন ক্ষেত্র প্রকার হ্যাঁ না অর্থাত বুলিয়ান ঠিক আছে বুকস ইশ্যুড টেবিল তৈরী হয়ে গেছে
এখন পর্দায় যেমন দেখা যাচ্ছে তেমন নমূনা তথ্য এই টেবিলে যোগ করুন
এটির অর্থ হয়ত এখন আপনার কাছে পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু খুব শীঘ্রই আমরা বুঝতে পারব ঠিক কি ঘটছে

এখন আমাদের লাইব্রেরী ডাটাবেসের মধ্যে তিনটি টেবিল আছে এবং সেগুলিতে নমুনা তথ্যও আছে
এখন ডাটাবেসের মধ্যে সম্পর্ক তৈরী করা নিয়ে জানা যাক
তাহলে আমরা তিনটি টেবিলে তিনটি আলাদা তথ্য সংরক্ষণ করেছি
বই সদস্য এবং সদস্যদের দেওয়া বই
এছাড়াও আমরা তিনটি টেবিলেই প্রতিটি বই প্রত্যেক সদস্য এবং প্রতিটি বই দেওয়াকে স্বতন্ত্র ভাবে সনাক্ত করার জন্য একটি করে কলাম নির্ধারিত করেছি
সেগুলি হল প্রাইমারী কি বা প্রধান কি
প্রাইমারী কী এর আরো অনেক সুবিধার মধ্যে অন্যতম হল যে এটি টেবিলগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে
কিন্তু সম্পর্ক তৈরী করার কি প্রয়োজন আছে
বুকস ইশ্যুড টেবিলে তাকান
এখানে আপনি বইয়ের আইডি এবং সদস্যদের আইডি ক্ষেত্র দুটি দেখতে পাচ্ছেন
বুকস ইশ্যুড টেবিলে এদুটির মধ্যে যেকোনো মান থাকতে পারে
কিন্তু এদুটির মান যথাক্রমে বুকস এবং মেম্বার্স টেবিলে এই দুটি ক্ষেত্রের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে
অর্থাত যদি বুকস টেবিলে ম্যাকবেথ বইটির আইডি ৩ হয় তাহলে বুকস ইশ্যুড টেবিলের বুক ইদ ক্ষেত্রে ৩ লিখলে এখনো ওই একই বই কে বোঝানো হবে
তাহলে এই দুটি টেবিলকে আরো স্পষ্টভাবে সংযুক্ত করতে তাদের মধ্যে সংযোগ স্থাপনের প্রয়োজন আছে
এছাড়াও উদাহরণস্বরূপ কিভাবে এই সম্পর্কটি স্থাপন করবেন যে ম্যাকবেথ বইটি রবি কুমার কে ২ রা জুন ২০১১ তে দেওয়া হয়েছিল
এছাড়াও কিভাবে আপনি নিশ্চিত হবেন যে একটি বই শুধুমাত্র গ্রন্থাগারের সদস্যদের দেওয়া হচ্ছে অন্যদেরকে দেওয়া হচ্ছে না160
এগুলি করতে সম্পর্ক স্থাপন করতে হবে যা তথ্যগুলিকে পরস্পর যুক্ত করতে সাহায্য করবে
সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিকে পরস্পর যুক্ত করার মাধ্যমে আমাদের বেসকে বোঝাতে হবে যেন এটি শুধুমাত্র বুকস টেবিল এন্ড মেম্বার্স টেবিল থেকে মান ব্যবহার করে
দেখা যাক কিভাবে করা যায়
লিব্রে অফিস বেজ প্রধান উইন্ডোতে টুলস এর উপর ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন রিলেশনশিপসহ
একটি ছোট পপ আপ উইন্ডো প্রদর্শিত হচ্ছে
এখানে সবচেয়ে উপরের টেবিল নির্বাচন করুন এবং এড বাটনে ক্লিক করুন
অন্যান্য দুটি টেবিলেও একই কাজ পুনরাবৃত্তি করুন
পপ আপ উইন্ডো বন্ধ করুন
এখন আমরা একটি পংক্তির মধ্যে তিনটি টেবিল দেখতে পাচ্ছি বুকস বুকস ইশ্যুড এন্ড মেম্বার্স
ক্লিক করে টেনে অন্য স্থানে এনে টেবিলগুলির মধ্যে আরও ফাঁক রাখা যাক
এখন বুকস টেবিলের বুক ID র উপর ক্লিক করুন এবং সেটিকে টেনে এনে বুকস ইশ্যুড টেবিলের বুক ID র উপর বসান
এই দুটি ক্ষেত্রের নামের মধ্যে সংযোগকারী একটি লাইন লক্ষ্য করুন
তাহলে আপনি একটি সম্পর্ক তৈরী করেছেন
এবার মেম্বেরিড এর জন্য একই কাজের পুনরাবৃত্তি করুন
মেম্বার্স টেবিলের মেম্বার ID র উপর ক্লিক করে টেনে আনুন এবং বুকস ইশ্যুড টেবিলে বসান
আপনি দেখতে পাচ্ছেন আমরা এখনি দুটি সম্পর্ক তৈরি করেছি
তাহলে এইভাবেই আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন
এবং রিলেশনাল ডাটাবেস -এর বিভিন্ন টেবিলগুলির মধ্যে সংরক্ষিত অর্থপূর্ণ তথ্যগুলিকে পরস্পর সংযুক্ত করতে পারবেন
এখানেই LibreOffice এর এই টেবিল এবং সম্পর্ক সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সারসংক্ষেপে আমরা শিখেছি কিভাবে টেবিলে তথ্য যোগ করা যায় সম্পর্কের সংজ্ঞা দেওয়া ও সম্পর্ক গঠন করা যায়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
এই প্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়